ছবিটি একটি ব্যাংকের ব্যাংকটির নাম বন্ধন ব্যাংক ।

দোকানটির ভেতর বাচ্ছাদের সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে।

সামনের ফটো -টিতে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার গলায় একটি ব্লুটুথ হেডফোন আছে।

দূরে আরও অনেক গাছ দেখা যাচ্ছে।

একটি দেওয়ালে একটা চিহ্ন একে এই চিহ্নে ভোট দিন লেখা আছে।

অনেকজন মানুষ বসে গল্প করছে।

ছবিটির শেষ প্রান্তের দিকে দেখা যাচ্ছে অনেকগুলো গাছপালা।

লক্ষ করা যাচ্ছে ছবিটিতে একটি কাত্তিক ঠাকুর আছে।

ছবিটিতে আমরা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার পাশে একটা বিল্ডিং আছে।

রাস্তার পাশের বিল্ডিংয়ের সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে।